এখানে একটা দোকান থাকে। দোকানে -তে অনেক মতন ফুল রাখা আছে। ফুলটা রংবেরঙের আছে যে দেখতে--

ভালো লাগছে আর এইখানে টক্রিতে কিছুটি ফল রাখা আছে।

আর ফুল ফুল-অ রঙে রঙা আছে। যে দেখতে অনেক মতন ভালো লাগছে।

আর বু-উ-উ পার্কে এ হারা ভাড়া গা ঘাস আছে ওই খানে দেখতে --

বড় বড় রংবেরঙের লোহার রাখা আছে দেখতে রাখা আছে।

এ কিছু টি লোক বসে থাকে। আর কত লোক আওয়া-যাওয়া করছে। এল.ই.ডি. এল.সি.ডি. টি.ভি. লাগা আছে পিলার তে।

জল ড্যা ড্যামেতে জল অনেক মতন জল--

একটা লোক দাঁড়ায় নিয়ে ওদের হাতটা দ্যাখ দেখাচ্ছে লা রংবেরঙের লাইট -এ সাজা আছে দেখতে ভালো লাগ--

ওই খানতে সিসাতো দেখাচ্ছে। এটা দেখতে পতিত হচ্ছে এটা মল ।

এখানে একটা ডাকঘরের সিন থাকে । হে ওইখানে ডি ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়া আ পোস্ট অফিস -এর--

ওখানতে লোগো আপনার আপনারা দোকানে দেখতে আওয়া যাওয়া করছে দেখতে ভালো লাগছে আর লোক--

যাবার জন্য রাস্তা বোনা আছে। এখানে লাইটিং করা আছে। যা সবাই তে--

আহ দেখতে মহল টা শান্ত লাগছে আর আবার যাবার করবার জন্য টাইলস মার্বেলের ঘর আছে।

এখান থেকে এটা একটা ইনস্টিটিউট লাগছে। ইনস্টিটিউট বিল্ডিং টো কালার টো আসমানী আর ব্লু রংয়ের।

থাকে ওখানে জমিন জমিন তো এটা বিছা বিছা আছে আর স্টিলের স্টিলের গ্রিল লাগা আছে।

এখানে ই এ লে লে লেখা আছে ইন দা জিম আর ঐখানে একটা লেডিসে এর--

লোক বসে বসে থাকে বেচছে।

অ্যা অ্যা খেলছে আর আপনার মনোরঞ্জন করছে এবং ওইখানটায় কটা লোক বসে থাকে।

এখানে একটায় লোক অ্যা এক্সারসাইজ করছে এ এ এটা একটা জিমের সিন ।

এখানটায় একটা উম কার কারের লাইন দাঁড়া আছে কারের রং তো পিলা আছে ক কারটো সবাই এক রকম।

আর সায়েদ দোপাহের সম সময় আছে ওখানে জমিনতে হারা -ভারা দৃষ্টি দেখাচ্ছে।

এ দৃষ্টি তো একটা বাজারের দৃষ্টি থাকে। ঐখানে কত লোক আপনার আপনার সামান বিক্রি করেছে কিছুটি লোক আপনার--

অ্যা মিউজিক শিখাবার জন্যে আ-আ অ ইনস্টিটিউট খোলা আছে খুলা আছে।

নিচেতে ক্ষেত ক্ষেত দেখাচ্ছে ক্ষেতে কুচু কুচু কিছু কিছু--

অ্যা লেডিস জেন্টস সবাই দাঁড়া আছে এক জাগাতে--

গেজেট লাগা আছে। সবাই তো দেখতে নিয়ে ভালো লাগছে।